উম কটি একটি ব্যাগও দেখতে পাচ্ছি।

একটি দরজা দেখতে পাচ্ছি দরজাটিতে ছিটকালি রয়েসে একটি পোস্টারের স্টিকার লাগানো রয়েসে ঘরটির নীচে লাল কালার --

স্টিলের অনেকগুলি ডিব্বি সাদা রঙ্গের প্যাকেট আসি অনেকগুলো হলুদ রঙ্গের প্যাকেট দেখতে পাই।

এখানে একটি জায়গা দেখতে পাচ্ছি সেখানে অনেক গর রয়েসে।

এবং অনেক বড় বিল্ডিং রয়েসে চারিদিকে দুটি বিল্ডিং দেখা যাচ্ছে একটি সবুজ গাছ দেখা যাচ্ছে উপরে খোলা আকাশ দেখা যাচ্ছে।

এখানে একটি গরের বিতর দেখতে পাচ্ছি সেখানে একটি মেশিন রয়েছে একটি পাখা দেখতে পা--

এখানে একটি সা দুকানের সামনে দেখতে পাচ্ছি।

এখানে একটি বাজার দেখতে পাচ্ছি সেখানে অনেক রকমের ফুল রয়ে--

অনেক লোক রয়েসে কয়েকটি ব্যাগ দেখতে পাচ্ছি কয়েক রকমের হলুদ ফুল কয়েকটি লাল রঙ্গের কয়েকটি--

এই ভায়োলেট কালারের অনেক সুন্দর সুন্দর ফুল অনেক লোকও রয়েসে।

এখানে একটি ঘরের ভেতর দেখতে পাচ্ছি সেখানে একটি পো বাইরে পোস্টারও লাগানো রয়েছে।

এখানে মনে হচ্ছে একটি খাল অনেক লোক বসে রয়েসে বড়ি লইয়ে।